এখানে তিনটি মেয়ে নাচ করছে। পেছনে পর্দা দেয়া লাইটিং করা আছে।

এখানে অনেক সাধু বসে ভোগ করছে। অনেক--

এখানে একটি কি সুন্দর মন্দির আছে।

এখানে একটি খুব সুন্দর বাড়ি। বাড়ির মধ্যে চারিপাশে গ্রিল দিয়ে ঘেরা ও গাছপালা আছে একটি বাচ্চা একটি।